এবং স্টেশন থেকে মানুষরা তাদের আ রোজকারের অনেকে সেখান থেকে তারা ব্যাবসা বাণিজ্য করে স্টেশন -এ গিয়ে এবং স্টেশন -ই তাদের একটা মূল গন্তব্যস্থল হয়ে উঠতে পারে।

এবং এই রেস্টুরেন্ট কে ঘিরেই অনেক মানুষ অনেক ভালোভাবে ব্যাবসা শুরু করেছে তারা সেখান থেকে জীবিকা নির্বাহ করছে এবং সুস্থমত তারা বেঁচে আছে। রেস্টুরেন্ট এ আমরা প্রত্যেকেই খুব খেতে ভালোবাসি।

বাড়িতে আমরা প্রত্যেকেই থাকি এবং কলকাতা শহরের বুকে আমাদের আশেপাশে পাড়ায় পাড়ায় অনেক অলিতে গলিতে বাড়ি দেখতে পাওয়া যায় এগুলো হয়তো পাকাবাড়ি হয়ে থাকে।

এবং ধুপ ধুনো দিয়ে ঘণ্টা বাজিয়ে আলো আরতি করে দেবদেবীর পুজো অর্চনা করা হয়ে থাকে।

তবে একটা সময় হরিণ শিকার করা হত তবে আজকালকার দিনে সেটা নিষিদ্ধ হিসেবে গ্রহন করা হয়েছে কোর্ট থেকে সেটা জানানো--

গাড়ি খারাপ হয়ে গেলে সেটা আমরা গ্যরেজ -এ দিতে পারি। সেখানে নির্দিষ্ট কোনো মেকানিক আছে যারা গাড়িটি ঠিক করে দিতে পারে।

এবং গাড়িতে যদি ভেতরে কোন প্রব্লেম থাকে সেটিও তারা সা সারিয়ে দিতে পারে।

আমাদের কলকাতা শহরের বুকে উম সেখানে বারো থেকে তেরোটা ফ্যামিলি একসাথে বসবাস করতে পারে এবং এই ফ্ল্যাট সুন্দরভাবে সাজানো হয়ে দেয়।

এবং তারা নির্দিষ্ট সময় যায় এবং নির্দিষ্ট সময় বাড়ি ফেরে এবং এই কলখারনাতে সাধারণত নানাধরনের উমম মেকানিক দেখতে পাওয়া যায় এবং--

বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যায় সেই বিল্ডিং গুলি ভাড়া নিয়ে অনেকে অফিস দেয় এবং সেখানে অনেকে ভাড়া নিয়েও থাকে।

অনেক ধরনের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এই গাড়িগুলি চড়ে মানুষ একজায়গা থেকে আরেকজায়গায় যেতে পারে।

এবং সেই খেলা-আ মানুষ অনেক খেলতে পারে সেই মাঠে আজকাল অনেক খেলাধুলা করা হয়ে থাকে-এ।

উম এবং সেখানে বিকেল হলেই বাচ্ছাগাচ্ছা তাদের বাবামার সাথে খেলাধুলা করতে যায় এবং অনেকে প্র্যাকটিসও করে।